এই ছবিতে কিছু সাইকেল দেখতে পাচ্ছি একটা লোক বাইক নিয়ে যাচ্ছে।

এটা একটা স্কুল সামগ্রীর দোকান।

এটা একটা ডাইনিং টেবিল এটা মার্বেল পাথরের তৈরি কালো রঙের।

হোটেলের উপরে ঊষা জুয়েলার্সের একটা ফ্ল্যাক্স আসে।

এইখানে একটি বড়ো ঘর দেখতে পাচ্ছি।

দোকানের পেছনে একটি বড় নারিকেল গাছ আছে।

নদীর জলের মধ্যে বিভিন্ন রংবেরঙের ছোট নৌকা একত্রে সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

পিছনে কালো রঙের ব্যাকগ্রাউন্ড আছে।

কিছু বক্স আছে আর কিছু চেয়ার আছে।

একজন লোক বসে দোকান করছে খোলা মাঠে রাস্তায়।

এটা একটা বিল্ডিংয়ের ছবি বিল্ডিংয়ের মেন দরজা বন্দ।

উপরে সবুজ এবং লাল রঙের একটি ব্যানার আছে।

এইটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জম্পুজলা ব্রাঞ্চ এটার মেন দরজা বন্দ আছে।

এই বিল্ডিংয়ের সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে।

গরজি বাজার এইচ_এস স্কুল স্কুলের মেন গেট খোলা রয়েছে।

স্কুল -এর মেইন গেট -এর সামনে দুই জন মহিলা দাঁড়িয়ে কথা বলছে।

দোকানে অনেকগুলি কাপড় সারিবদ্ধভাবে সাজানো আছে।